প্রথমে বেশি বড় করবো না আস্তে আস্তে বড় করতে হবে

তারপরে দ্বীপ আর ওরাও একটা একটা করে খেলা হবে বুঝলি একশো টাকার তোর তেল কেউ ভরে না দেড়শ টাকার ওপরেই সবাই কিন্তু আমরা ঠিক আছে না আমার দিদিরটা অন্য ব্যাপার আছে ঠিক আছে আমার দিদি তো HR ঠিক আছে ওর expenses আলাদা ঠিক আছে ওর expenses ওর salary সাথে মনে হয় ধরা আছে ঠিক আছে

আমাদের কোনদিন হয়তো যেতেই হলো না বা এক সপ্তাহ ধর কোন কিছু নেই কাজ। তাই জন্য আমাদের দিনের দিন টাকা ওটাই ব্যাপার

খুব একটা ভারী কাজ নেই আমি দিদিকে খালি একটাই কথা জিজ্ঞাসা করলাম যে এরকম যে হালকা কাজ দিচ্ছিস সবারই কি এরকম হালকা কাজ আমার দিদি তো বলছে আমি তো দেখ এক মাস কাজ করলাম করছি এই দুমাস কাজ করছে আমার দিদি

না না ওরকম না, আমাদের যেমন মানে চারের যেরকম department ভিতরে মানে ঠান্ডায় আর কি ঠিক আছে মানে ঠান্ডা হবার নিয়ে কথা সে যায় AC হোক ওটা নিয়ে কোন অসুবিধা নাই ঠিক আছে এই একটু এখানে কি বলতো আমাদের আমাদের দ্বিতীয় হচ্ছে যেমন desk টেক্সটগুলো যেমন পুরো clean drawer কাগজপত্র এদিকে কাগজপত্র দিয়ে হ্যাঁ তোকে যেটা তখন বলতে যাচ্ছিলাম আমার কালকে visiting card হয়ে যাবে ঠিক আছে মানে আমি আমার আমার এরকম দুটো card র বাক্স দেবে এটা পুরো আমার নিজের card যাতে আমার গাড়ি কোন জায়গায় না ধরে আছে। আর visiting card জানিস তো কোন ডাক্তার আহ ডাক্তারের ফাকতার কাছে দেখবি তুই একটা ডাক্তার card দেয় দেখেছিস তো ঠিক আছে, কি কাজ করে ঠিকানা তো এই নাম মানে আমার সাথে contact করিয়ে আমি তাকে সবকিছু করিয়ে দেব এটা হচ্ছে visiting card সব ডাক্তারদের মানে কোন ডাক্তারের সাথে এটা আমাদের দিয়ে দিতে হবে ওদেরকে একটা করে ভিজিটিং কার্ড ডাক্তারদের দিতে হয় আমাদের

আর এখানে salary বাড়ে ভবিষ্যতে দেখ তোকে আমি আগের দিন বলছিলাম কিনা জানিনা আমি পায়েলকে বলছিলাম এখানে স্যালারি কম হওয়ার পিছনে একটা কারণ আছে ঠিক আছে স্বাস্থ্য সাথীদের চিকিৎসা করলে তুই জানিস কম টাকায় হয় তাই জন্য salary ও কম বুঝতে পেরেছিস যেহেতু earning কম তাই জন্য salary কম বুঝতে পেরেছিস আর কিছুই না এটাই হচ্ছে ফান্ডা আর কিছু না। কিন্তু যেহেতু এটা স্বাস্থ্য সাথী hospital তার জন্য salary টা একটু কম মোট কথা এটাই যাই হোক আমার department র তিনজনের সাথে আমার বন্ধু হয়ে গেছে ঠিক আছে আমার department কজন আছে জানিস আমাকে নিয়ে চারজন হাতে গোনা এখানে লোক হাতে ঘোনা । আর সবার সাথে ভালো সম্পর্ক হয়ে যাবে যদি join হস আর এই চারটে একটাই আমার দিদির account department দুজন আছে hospital document

দুইজন আছে মনে হয় ঠিক আছে আর cash counter তিনজন সামনের cash counter তিনজন ওখানে একজন আর এইদিকে আর একটা counter আছে সেখানে একজন মানে দুজন এইদিকের cash counter তাই আর main cash counter যেখানে সব customer যেখানে বিয়ে হয় সেখানে তিনজন আর এবারে তারপরে এর উপরে manager আছে। ওদের কথা আমি বাদ দিচ্ছি, agent র কোথায় বললাম ঠিক আছে এই হচ্ছে structure আর ও এতে আছে pharmacy তে আছে মানে ভালো লেগেছে বেশ আমার জানিস তো রিতম সত্যি কথা তোকে আমি বলছি expression শেয়ার করছি but আমার বেশ ভালো লেগেছে আমার খারাপ লাগেনি একটাই খালি আমার খারাপ লাগছে সেটা salary কম। আর কিছু না আমার বেশ enjoy হচ্ছে কাজবাজ নেই ঠিক আছে এই নয় যে আমি নতুন ঢুকেছি বলে কাজবাজ নেই আমার সাথে যারা আছে তাদেরও কাজ নেই ঠিক আছে মনে হয় সকাল দশটা থেকে ওই ডেটটা দুটো কি কোনদিন বারোটা এইটুকু কাজ কোন block র তোর visiting card দেখে পাঠিয়েছে সেই patient র কল করবে সেটা যদি emergency patient হয় emergency এটা দেখিয়ে দিবি ওর নামটা কি আড্ডা মারবি, দুটো bed আছে bed শুয়ে থাকবি কোন অসুবিধা নেই । ঠিক আছে সিঙ্গারা পিঙ্গারা খাচ্ছে ওখানে আরেকটু পরে AC চালাবো ঠিক আছে? একটুখানি দুদিন সেট হয়ে যায় সব AC চালিয়ে দিয়ে পালাবো

আসসালামু আলাইকুম ভাইয়া উম ওলাইকুম আসসালাম আসসালাম ওয়ালেকুম মহসিন ভাই, কেমন আছেন? ওলাইকুম আসসালাম ভাই জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া?

তো আহ আশিক ভাইয়া আজকে আমরা আহ যে topic নিয়ে আলোচনা করব আহ travelling বা tour নিয়ে আরকি আমরা কথা বলবো তো আসলে আহ আপনাকে কেমন লাগে আরকি যে আহ long journey করতে কেমন লাগে আরকি সে বিষয়ে ভাইয়া হচ্ছে আমার journey ঘুরতে ঘোরা ঘুরি করতে খুবই ভালো লাগে বর্তমান সময়ে তো হচ্ছে আমরা, অনেক জায়গায়ই যায় ঘুরতে সেক্ষেত্রে আমরা ঘোরাঘুরি টা আমরা সবাই অনেকেরই অনেক বলতে ভুল হবে প্রায় maximum মানুষেরই ঘুরা ঘুরি অনেক পছন্দ তার সাথে সাথে আমারও ঘুরতে অনেক ভালো লাগে আপনার কেমন লাগে ঘুরতে ভাইয়া? আসলে আমার ভাইয়া আহ long journey বা long tour করতে অনেক ভালো লাগে আসলে কী বলবো আসলে সময়ের সঙ্কীর্ণতার কারনে আসলে তেমনভাবে কোথাও যদিও না যাওয়া হয়, but হ্যাঁ আমি আমার জীবনে মোটামটি অনেক জায়গায় গিয়েছিলাম আরকি তো হচ্ছে আজকে ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম যে আপনি কি আপনার আহ জীবনে বা life এ আপনি কোথাও long journey বা কোথাও এমন কিছু জায়গায় গিয়েছিলেন? ভাইয়া আমি হচ্ছে আমাদের long journey তে আমি অনেক জায়গায় গিয়েছি আমার life এ সেক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে আমরা খুবই enjoy ও করেছি অনেক দূরে গিয়ে কারণ long journey যেটা হয় আরকি সেক্ষেত্রে আমরা ধরো অনেক মানুষের সাথে গেলেও অনেক enjoy করা যায় অনেক ভালো লাগে আমাদের, আমার মানে আমি যা বুঝি প্রত্যেকটা মানুষেরই জীবনে আহ ঘুরাঘুরি করাটা খুবই দরকার কারণ ঘুরাঘুরি করলে মন শরীর সব ভালো থাকে তো সেই ক্ষেত্রে আপনার হল ঘোরাঘুরি করাটা উচিত সবার জি জি বুঝতে পারছি আপনার কথা আহ তো হচ্ছে আসলে আহ উম long journey তে অনেক ভাল লাগে আমি আহ এরই মাঝখানে কক্সবাজারে গিয়েছিলাম তো কক্সবাজারে গিয়ে আসলে অনেক কিছু দেখলাম আসলে আহ আমরা হলো যেটা দেখতাম আহ television এ বা অনেকে আহ হয়তো দেখছেন যে video এমন কিছু দেখছিলাম তো আসলে আমি আহ দেখার জন্য গেছিলাম যে আসলে কি আহ এনারাই edit টিটিডি করেই আরকি আপনার এরকম কিছু করে না আসলেই দেখতে জায়গাটা এমন তো আসলেই গেলাম যে আসলে দেখলাম যে অনেক সুন্দর একটা অনেক ভালো একটা জায়গা যে কি বলব তার আগে প্রশংসা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 আপনি যে কক্সবাজার গিয়েছিলেন তো সেখানে গিয়ে কি কি দেখলেন আমাকে একটু বলবেন? জি জি জি তো আসলে আহ উম আশিক ভাইয়া আপনি হয়তো দেখছেন যে আসলে আহ television এ যেগুলা আমরা দেখি সচরাচর ভাবে যে আহ স্রোতের ব্যাপারটা plus হচ্ছে অনেক মানুষ বা আহ অনেকে দেখতে যায় তারপর হচ্ছে মানে আসলে আমরা television এ আহ হুবাহু ভাবে যেগুলা দেখি বা video এর মাধ্যমে যেগুলো আমরা দেখতেছি বা দেখতে পায় আসলে সেগলাও আম আমিও দেখ হুবহু সব পেয়েছিলে?

আচ্ছা ভাইয়া তুমি তো ওখানে কক্সবাজারে গিয়েছিলেন ঘুরতে তো সেখানে আপনারা আপনারা কি family গিয়েছিলেন নাকি বন্ধু বান্ধবের সাথে গিয়েছিলেন? আসলে আমি আমার বন্ধুবান্ধব সহ গেছিলাম আর কি একই সাথে গেছিলাম তো অনেক মজা করছি আর কি সবাই মিলে হ্যাঁ বা যাওয়ার পথে রাস্তায় মানে journey তে সবচেয়ে বেশি মজা হয়েছে বন্ধুবান্ধব মিলে গেলে আহ উম হাসি আহ মানে হাসির মাধ্যমে যাওয়া যায় plus হচ্ছে দেখা যায় যে আহ গল্প গুজব plus মানে আমরা আমি আসলে বুঝতেই পারিনি যে এতটা long journey করে আর কি এতটা রাস্তা আমরা আসলাম আসলে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

সেক্ষেত্রে যদি আপনার family যায় আপনার friend এর জায়গায় যদি আপনার family রা থাকতো family নিয়ে যেতেন সে ক্ষেত্রে আপনার feelings টা কেমন হতো বা আপনার অনুভূতি কি থাকতো জি জি আশিক ভাইয়া আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে কি আহ family এর সাথে আর হচ্ছে friend এর তুলনার মাধ্যমে কিন্তু পার্থক্য আছে দেখা যায় যে আপনি আপনার বন্ধুবান্ধব সহ আহ হয়তো যে কোন বিষয় নিয়ে কথা বা আহ হয়তো দেখা যায় আহ ইয়ার্কি ফাজলামো করতে পারবেন plus কিন্তু যদি আপনার family বাবা মা বা অন্যান্য যারা থাকবে তখন কিন্তু আপনি এটা করতে পারবেন না তখন তাই না? তো হচ্ছে আসলে বন্ধুবান্ধবসহ গেলে আহ আমার কাছে মনে হয় যে আহ অনেক ভালো মজা বা অনেক কিছু ঘোরা আহ মানে সব দিক দিয়ে মনে হয় যে বেশি ইয়া করা হয় আরকি তো আপনার কি মনে হয় যে আসলে family সহ গেলে ভালো হয় না হচ্ছে বন্ধুবান্ধব সহ গেলেই মনে হয় ভালো হয়? আচ্ছা এক্ষেত্রে আমি একটা কথা আমি বলতে চাচ্ছি যে যে family সহ গেলে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে আপনি শয়তানি ওগুলা করতে পারবেন না জি জি জি ঠিক বলছেন একেবারে ঠিক কথা বলছেন আমি আসলে আপনাকে এটাই বলতে চাচ্ছিলাম আর কি তো friend এর সাথে গেলে আপনি আহ একটু স আহ সয়তানি সয়তানি তাই তো?

একটা কথা বলতে চাচ্ছি সেটা কথা হচ্ছে আপনি হয়তো বা ওখানে friend এর সাথে গিয়ে একটু শয়তানি ফাজলামি দুষ~ দুষ্টামি করবেন ঠিক আছে?

তো family কে নিয়ে যদি যেতেন সে ক্ষেত্রে আমার মনে হয় যে আহ তো আপ ~আপনি যেটা বললেন আপনার কথার অনুযায় বুঝা যাচ্ছে যে করতে পারতেন না করতে পারতেন তাই না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

তো আমরা হচ্ছে আহ একসাথে ঘুরবো কাউকে রেখে আমরা একা ঘুরবো না সেক্ষেত্রে আমরা আপনি কিন্তু তৃপ্তি পেতেন মন থেকে আসলে কি আমি ঠিক বলতেছি? হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলছেন আশিক ভাইয়া ঠিক বলছেন হচ্ছে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 আচ্ছা আচ্ছা আমি আবার একটা আরো আরো কিছু প্রশ্ন করতে চাচ্ছি সমুদ্র সৈকতে গিয়েছিলেন তাই না? তো সে সমুদ্র সৈকতে যে এখন ঢেউ চলে আসছে ঢেউ আসতেছিল পানির স্রোত আসতেছিল আপনার দিকে তখন আপনার feelings টা কেমন ছিল? তখন এই এত বেশি ভালো লাগছে যে কি বলব আসলে আর কি যে আহ উম যখন সমুদ্রের ঢেউটা যখন আসে খুবই ভালো লাগছে দেখতে আসলে কি বলবো আসলে আমি আহ মানে খুবই ভালো লাগছে খুবই আচ্ছা ভাইয়া আহ এখন তো এই ঢা কক্সবাজারে গিয়ে ঘুরলেন দেখি আপনি কি সমুদ্রের যেকোনো আহ কিছু নিতে পেরেছেন ধরতে পেরেছেন কি? সেরকম কি কোন record আছে আপনার কাছে? উম হচ্ছে আহ উম আমি আহ কক্সবাজারে গিয়ে হচ্ছে ওই যে আহ সামুদ্রিক কিছু এই যে আহ গোল গোল কি যেন এগুলা আছে ওগুলা নিয়ে আসছিলাম আরকি আহ বা~বাসায় রাখার জন্য আর কি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 কি যেন শা আহ শামুক না কি যেন এরকম কিছু একটা বলে মনে হয় ঝিনুকের ঝিনুক নিয়ে আসছেন কি আপনি? জি জি জি জি জি জি জি আসলে আমি নাম জানিনা আর কি হিনুক নিয়ে আসছিলাম আর কি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 হ্যাঁ, এত পরিমাণ পানি বা যদি আহ উম যখন গোসল করব হয়তো কুমির এসে আমাকে আহ টেনে নিয়ে যাবে এরকম একটা ভয় কাজ করছিল আর কি ও আচ্ছা আচ্ছা ভাইয়া আমি হচ্ছে গিয়ে আমি আরেকটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি আপনি যখন সমুদ্রে নেমে ছিলেন আপ~আপনার চোখে কি এমন কিছু পড়েছিল যেটা আপনি জীবনে কখনো দেখেননি first time দেখতে পেয়েছেন এরকম কিছু? না আসলে আমি আহ আহ তেমন কিছু দেখি নাই আর যদিও আহ দেখছি but হচ্ছে আহ অতটা আহ ইয়ে করা হয়নি মানে মনে কর~করতে পারতেছি না বা ইয়ে করতে পারতেছি না যে আসলে আহ এটা কি বা ওটা কি এরকম কিছু আর কি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 কি কি আছে যেটা আমাদের সাথে share করা যাবে আমার সাথে?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 আহ সেটা সবচেয়ে বেশি আমাকে ভালো লাগছে যে আসলে আমি আহ TV এর পর্দা বা television এ যে দেখছি যে এমন করে ঢেউ আসতেছে বা এরকম কিছু একটা সেটাই আমাকে হ্যাঁ ওই যে একটা ঢেউ আসতেছিল সেই ঢেউগুলো আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে তাইতো? জি জি জি জি জি জি মনে হয় যে আহ এখনো এখনো মনে হয় যে আসলে চোখ বন্ধ করলে মনে হয় তাই আমি এখনই দেখতে পারতেছি এরকম কিছু মনে হচ্ছে

আহ পেয়েছিলেন যে ঢেউ আসতেছে ঢেউ যদি আমাকে সাথে করে নিয়ে যায় বা যদি কোন ভারি কিছু এসে যদি আমাকে আহ আমার সাথে বারি বারি লাগে বা ধাক্কা তে সে ক্ষেত্রে আপনি আহত হন এরকম কোন feelings আসলে যখন আহ যখন ঢেউটা যখন আসে তখন এত ভয় লাগছে আমি দৌড়ে পালায় গেছিলাম তখন আমার বন্ধু গুলার সব দৌড়ে পালায় গেছিলাম যে যদি ঢেউ এসে আমাদের যদি নিয়ে যদি চলে যাই

আহ উম আসলে হচ্ছে আহ আহ সামুদ্রিক ইয়া আমি কক্সবাজারে গিয়ে হচ্ছে আহ অনেক মানে যেগুলা জিনিস আর কি আসলে আহ আহ উম এদিকে যেগুলো জিনিস পাওয়াই যায় না বা আহ কি বলবো আর কি অনেক নতুন নতুন নিত্য নতুন জিনিস আর কি দেখছি বা আহ অনেক কিছু খাইছিলাম আরকি আচ্ছা তো সেই তালিকায় আপনার কি কি ছিল সেটা কি আমাদের সাথে একটু share করবেন যে সামুদ্রিক এই এই প্রাণীগুলো ছিল আমাদের এখানে বা এই এই জিনিসগুলো ছিল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

জি জি জি হচ্ছে আহ আসলে আহ সামুদ্রিক হচ্ছে নিত্যনতুন রকমের আর কি মাছ বা আহ অনেক কিছু প্রাণী দেখতেছি আহ যেগুলা আমি কখনো এদিকে দেখিনি বা আহ এইদিকে যেগুলা নাই আর কি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 মনে হয়েছে যে আমি এখানে ঘুরতে এসেছি এসে আমি একদম lucky মানে খুবই মানে তৃপ্তদায়কভাবে আপনি কোথায় গিয়ে বুঝতে পেরেছেন সেটা কি আমাকে একটু বলা যাবে? জি হচ্ছে আহ আমি আহ first নাম শুনছিলাম যে আহ আপনাদের হচ্ছে আহ কক্সবাজারের নাম শুনছিলাম but হচ্ছে কখনো উম উম যাওয়ার ওইভাবে সময় হয়নি বা যখন ছোট যখন ছিলাম তখন আমার family থেকে আমাকে নিয়ে আহ যায়নি বা যাওয়ার ইয়া ছিলো না বা আহ হচ্ছে তখন অনেক ছোট ছিলাম বা ঝামেলা বা ইয়ার কারণে আমাকে নিয়ে যাওয়া হয়নি তবে আহ আমি একা একা গেছি আমার বন্ধুবান্ধবসহ তবে আহ নিজেকে অনেক আহ ভালো লাগছে যে আসলে আমি আহ যেগুলা জিনিস আহ এইদিকে দেখানো দেখি নাই বা দে আহ কখনো দেখা হয়নি but ওইখানে গিয়ে অনেক কিছু দেখছি যেমন অনেক কিছু মাছ আহ অনেক প্রানি আরকি ইয়া দেখছি আর কি আপনার সামুদ্রিক যেমন মাছ থাকে তারপর হচ্ছে আহ কি বলব আর কি আহ অনেক কিছুই দেখছি আর কি আচ্ছা ভাইয়া আমি বুঝতে পেরেছি আপনি ওখানে গিয়ে অনেক enjoy করেছেন আপনি যাই করেছেন সেটা আপনার স্মৃতির পাতায় diary হয়ে থাকবে লেখা থাকবে তাইতো?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 আমার আমি যাওয়ার পরে ওইখান থেকে মনে হচ্ছে যে আহ যদি আমার বাসা যদি এখানে কাছে হয়তো তালে ইয়া আহ হয়তো আহ সব সময় আসতে পারতাম বা এরকম কিছু একটা মনে হচ্ছে যে এখন আপনার আপনি আহ স্মরণ করে দেওয়াই মনে হচ্ছে যে এখনই মনে হয় যায় বা এরকম কিছু একটা মনে হচ্ছে ও আচ্ছা আচ্ছা তারমানে ওই যে traveling টা আপনার খুবই ভালো লাগছে আপনি ওখানে তো কি আহ কয়দিন যাবত ছিলেন ভাইয়া ওইখানে? আসলে আহ আমরা গেছিলাম তিন দিনের জন্য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

মানে ঐখানকার থেকে কি কি কোনো পরিকল্পনা করে এসেছেন যে এখানে আমরা আমরা আবার আসবো এই time এ বা আমরা এখান থেকে অন্য কোথাও যাবো ঘুরতে মানে এরকম কোন plan কি আপনাদের ভিতরে হয়? এ বছরে বা প্রতি মাসে বা দুই বছর পর পর আমরা সবাই একসাথে করে ঘুরতে যাবো মানে ঘুরতে তো অনেকেই ভালোবাসে তাই না তো সেই ক্ষেত্রে আপনার জি আসলে আপনার কথা আমি বুঝতে পারছি আসলে হচ্ছে আহ উম সেখানে তো আর যাওয়া হচ্ছে আহ আহ উহ একটা long সময়ের ব্যাপার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

হ্যাঁ এই জন্য ঐরকম করে আর যাওয়া হচ্ছে না বা হবে না আচ্ছা আশিক ভাইয়া আমরা এখানেই শেষ করি তাহলে ঠিক আছে আসসালাম আলাইকুম আল্লাহাফিজ ওলাইকুম আসসালাম ভালো থাকবেন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 নমস্কার আবারো চলে এলাম rivers side এর জন্য দশ মিনিট পর্যায়, আমি তীর্থরাজ আজকে আলোচনা করবো আরো একটা খুবই মজার আমি মজাদার অর্থে এক বিশেষ comedy র মতন। জ্ঞান দেবো বলতে পারেন actually আমি personally যে topic গুলো নিয়ে খুব বেশি আলোচনা করতে ভালোবাসি সেই রকমই একটা

trending বলতে পারি যে শব্দটা হচ্ছে অঞ্চত শব্দের অর্থ বলতে পারেন কোন একটা নতুন ব্যবসায় সহজ ভাবে এটাই হলো অঞ্চত নেওয়া এবার আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাঙ্গালীদের মধ্যে অঞ্চত নেওয়া বা এই এই যে field এই field কি তারা দাঁড়াতে পারে বাঙালি mind কি আমার আপনার চারিদিকে আমি যদি আ আমাদের পশ্চিমবঙ্গের প্রধান শহরের কথাই বলি কলকাতা যেখানে হয়তো অনেকেই বেশিরভাগ আমরা চাকরি-বাকরি করতে আসি বা আমাদের আমাদের কাজ নিয়ে আসি যে এই আশায় জনসংখ্যা বেশি এখানে আমরা কিছু তো অনেকেই ছোটখাটো ব্যবসা আমাদের চোখের আশেপাশে দেখি আমরা একটা জিনিস প্রায়শই আমরা TV তে দেখছি বা সমস্ত জায়গাতেই internet এ সেটা হচ্ছে

আমি আজকে রাজনী আবার কথা হচ্ছে সরকার যদি আজকে সবাইকে চাকরি দেয় আমাদের দশকোটি এগারোকোটি যে জনসংখ্যা পশ্চিমবঙ্গের সবাইকে চাকরি তাহলে

eligible নয় তারা apply করতে পারবেনা এরম সম্ভব নয় আজকে যদি আজকে এগারোকোটি মানুষের মধ্যে

আমরা কি করতে পারি আমাদের বাঙ্গালীদের পিছিয়ে যদি আমি চলে যাই একটু সময়ের পেছনের দিকে যদি আমি চলে যাই আমি দেখব একদম চিন্তাভাবনার ধরন আজকে আপনি উত্তম কুমারের অনেক cinema য় হয়তো দেখেছেন সেখানে বেশিরভাগটাই উত্তম কুমার অ্যাঁ বড়লোক বাড়ির ছেলে হিসেবেই তো সেখানে দেখা যেত যে তার বাবা সে যদি ছোটখাটো কোন একটা চাকরির দিকে যেতে চাইছে তাহলে তার বাবা হয়তো বড় বাড়ির ছেলে কোথাও গিয়ে কারোর নিচে চাকরি করবে সেটা কিন্তু সত্যিই ঠিক এই জিনিসটাই আমি একটা সময় আমার বাবার মধ্যেও তো পরবর্তীকালে তিনি চাকরির দিকেই যান সেটা পরে বুঝতে পারার ফল এই যে কোন মানুষের বা বাঙ্গালীদের বিশেষত কি মাথায় ছিল বা কি চিন্তাভাবনা ছিল সেটা যদি আমরা নেড়ে ঘেঁটে দেখি তখন তারা একটু দ্বিধাবোধ করত তারা চাইতো তাদের পৈত্রিক ব্যবসায় সেটাতেই যাবে

খুশি একটা জাত সেই হিসেবেই আমরা জানি তারা সবসময় চায় যদি আমি ভালো আছি খাচ্ছি পরছি তাহলে এইভাবেই হয়তো আমার জীবন